যেখানে-এ আমাদের-র ভারতের ঝান্ডা আছে-এ।

যেখানে মেয়ে গুলো ডান্স করছে। এর ডেকোরেশন খুব সুন্দর মেয়ে গুলো ভালো রকম ডান্স করছে।

বিচে একটা বড়ো বিল্ডিং আছে ওখানে গাড়ি রাখানো আছে।

পোস্ট অফিস -টা ফার্স্ট ফ্লোর বিল্ডিং -এ আছে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে এখানে।